হোটেল -এ মানুষ থাকবার জন্য খাবার জন্য আসে-এ ।

মেলাতেও দেখা যায় নাগরদোলা ।

বাগান টা খুবই সুন্দর । বাচ্চা টাও খুব সুন্দর ।

গাছের ডালের মতো শিং।